তাঁত কলে তাঁত তাঁত বোনার মেশিন এখানে দুটি লোক তাঁত বুনছে।

এইখানে পূজা অর্চনা করে হয়। সামনে একটি দান বাক্স ও রয়েছে।

ডীপ কালার এর গ্রিন ।

আমরা লঞ্চ বলতে পারি এগুলি শিপ নয়।

আড্ডা দিচ্ছে চা পান করছে।

একটি জলের মধ্যে এখানে চারটে পাখিকে দেখা যাচ্ছে পাখিগুলির গায়ের রং কালো।

রেড কালার -এর বর্ডার দেওয়া। সামনে একটি গেট দেখা যা--